মোটামুটি এক মাস তো লোকে বলতো নিশ্চয়ই পুরী ঘুরতে গেছিলিস। মানে এরকম তো সবাই দেখলেই বুঝতে পারত পুরী ঘুরতে গেছিলিস। মানে পুরো কালো হয়ে আসতাম। তবে হ্যাঁ মানে কালো হওয়ার কারণ আরো অন্যও আছে মানে জলে নামলে এক-দু ঘন্টা যে কোথা দিয়ে কেটে যাচ্ছে পুরীতে গেলে সত্যি বোঝাই যায় না। মা বাবা ডাকতে শুরু করত চল চল চল উঠে পড় উঠে পড় আর স্নান করতে হবে না এখন আর আহ পরে আবার স্নান করবি, আবার পরের দিন আসবো, আর তখন মন কোথায় চায় ওই ঢেউতে সবাই স্নান করছে সবাই লাফালাফি করছে বল খেলছে মানে আহ যা নয় তাই মন চায় সেটা করছি আবার আহ সমুদ্রের পাড়ে গেলে ওখানে মদনমোহন খাওয়া হয় তারপরে আহ ওখানে গিয়ে হাওয়ায় মিঠাই খাওয়া হয়, ডাব খাওয়া হয় মানে এইটা তো ডাব খাওয়া তো মানে প্রচণ্ড লোভনীয় ব্যাপার আর কি, ওই গরমের মধ্যে ঠাণ্ডা ঠাণ্ডা জল ডাবের তার সাথে ওই মোটা মোটা শাঁস, উফঃ মানে মুখে এখনো লেগে আছে বলতে গেলে। তারপরেও পুরি যাওয়া নিয়ে বলি আর কী একটু মানে এত সুন এত ভালো অভিজ্ঞতা মানে রাত্রিবেলা train এ করে যাব rail গাড়িতে যাব মানে গিয়ে ওখানে শোবো, শুয়ে ওরা হচ্ছে কি-না, আমরা যখন ছোট ছিলাম তখন যেখানে শুতে দিত আর কী train এ তো সেখানে সামনে দড়ি বেঁধে দিত যাতে আমরা গলে না পড়ে যাই নিচে না পড়ে যাই এগুলো খুব মজাদার কিছু অভিজ্ঞতা রয়েছে কিছু স্মৃতি রয়েছে যেগুলো এখন মনে করলে বেশ হাসিই পায় আবার আহ দুঃখও হয় যে কেন তাড়াতাড়ি এতগুলো দিনগুলো চলে যায়, এখনো যাই কিন্তু সেই ছোটবেলার আনন্দটা এখন আর বলতে গেলে নেই বলা যায় আর কী। তখন মানে আলাদা রকমের যত ছোট ছিলাম আলাদা রকম আনন্দ হতো এখন বড় হতে হতে অন্য রকম আনন্দ হয়েছে।

একটু station থেকে বেরিয়ে রাস্তাটা একটু ধরলেই ওই সেই আহ সমুদ্র পাড় দেখা যেত তারপরে একটু মনটা একদম পুরো নাচতো আর কী আহ! কী ভালো লাগত না দেখতে ওটা।

বেশিরভাগ সময়। মাঝে মাঝে অন্য জায়গাতেও থাকতাম। তো ওখানে গিয়ে উঠে আগে প্রথমেই তো আহ একটা জামা pant পড়ে আহ ওই cream মেখে তারপর ওই চশমা পরে ছাতা নিয়ে বেরিয়ে পড়তাম হয়তো tiffin খেতে গিয়ে মানে আহ সকালের নাস্তাটা করলাম নয়তো সমুদ্রের পাড়ে গিয়ে ওখানে গিয়ে খেলাম দেলাম। তারপর ওখান থেকে উঠে আসতে তো আর মন চাইতো না তাও মা বলতো চল চল চল, এই কিছুক্ষণ পর আবার আসবো স্নান করতে। তারপরে hotel এ গে~ এর গেলাম উহ গিয়ে ঘরে গিয়ে বসলাম কিছুক্ষণ, গিয়ে হচ্ছে কি-না তারপর ওখানে গিয়ে সবাই মিলে একটু গল্প টল্প করলাম যাদের সাথে তাদের সাথে একটু আড্ডা হ'ল গল্প হ'ল। বেশ ভালোই কা~ সময় কেটে যেতো, কখন যে ঘড়ির কাটা দৌড়ে চলে যাচ্ছে সত্যিকারের বোঝাই যেত না। তারপরে তো বেরিয়ে স্নান করতে যাওয়া হলো গামছা টামছা নিয়ে গেলাম। স্নান করলাম করার মাঝখানে অত কিছু খেলাম খেয়ে দেয়ে কিন্তু স্না~ অদ্ভুত ব্যাপার স্নান করলে একটা খিদে যেন একদম চো চো করে পেটে দৌড়ায় আর কী তারপর খিদে তো পেয়েছে তারপর খিদে পেয়ে যায় সেই সেই তাড়াতাড়ি গিয়ে খেতে দৌড়াতাম গিয়ে ওখানে গিয়ে না আনাতাম আর কী খাবার দাবার। সেই মাছ বিভিন্ন রকমের ভাত ওটা তো মানে খেতেই হবে আর কী ওখানে গেলে সামুদ্রিক মাছ টাছ। খুব ভালো লাগতো খেতে।

হাওয়া দেয় কী সুন্দর! তারপরে ওখানে বসে ওখানে যে পতাকা ওঠায় উঠে উঠে মানে একদম রোজ তো ওই পতাকাটা আহ বদলানো হয় তো ওই রোজ পতাকা ওটা ওঠানো হয় ওই বিকেল বেলাটা, ওটা দেখতাম খুব ভালো লাগতো। আমরা সবাই বসে দেখছি ও একজন উঠতো, উঠে পতাকাটা ওখানে ওপরে গিয়ে বদলাতো দিয়ে ওই অন্য পতাকাটা নিচে নিয়ে নাবতো। ওখানে নাকি এরকম আছে যে মানে ঝড় হয়ে যাক, আয়লা হয়ে যাক, বৃষ্টি হয়ে যাক উহ রোজ উঠবেই আর কী পতাকা বদলাতে। উহ তো তারপর হয়ে যাওয়ার পর ঠাকুর দর্শন জগন্নাথ দর্শন মানে আমারা তো প্রচণ্ডই ভক্ত আর কী জগন্নাথ, জগন্নাথ দর্শন করা হলো পুজো দেওয়া হল ওখানে হয়তো মালপোয়া ভোগ খাওয়া হলো, খেয়ে দেয়ে তারপরে আবার সমুদ্রর ধারে আসতাম ওখানে এসে হচ্ছে কি-না আহ মিষ্টি, তারপর মাছ ভাজা, ঝাল মুড়ি কী ভালো লাগতো বাবা! ঝালমুড়ি গুলো। তারপরে ওই যে সমুদ্রর উপর যে দোকানগুলো নিয়ে নিয়ে বসতো, তো দোকানগুলো ঘুরে ঘুরে শাখ শঙ্খ তারপর হার চুরি খেলনা

উম দিয়ে ওখানে বানাতো কী সুন্দর সুন্দর বানাতো! মানে মানে চোখ একবারে ধাঁধিয়ে যেতো আর কী, এত্ত ভালো লাগতো ওটা দেখতে। তারপর তো সমুদ্রর পাড়ে বসে বসেই

ওখানকার। এবার ওই খাজা আর উহ ছানাপোড়া। খাজা টা কেনা হতো গাঙ্গুরামের খাজা, ঘিয়ে ভাজা, আহ! মানে বলতেই জিভে জল আসছে। গিয়ে খাজা কেনা হল, গিয়ে খাওয়া হলো। আহ মানে দিনের টা দিনে খাজা কিনে খেতাম আর কী, কেনো কী ফেরার দিন তো অনেকগুলো নিয়ে আসা হবে। দিনের টা দিনে কিনে খেয়ে ওটা মজা হত বেশ, ওটা বেশ খেতেও ভালো লাগতো নরম নরম সদ্য আহ gas থেকে নামিয়েছে চুলা থেকে নামিয়ে দিচ্ছে মানে ওটা আলাদাই আর কী খেতে। ওই যে ওটা খেলাম খেয়ে তার পরে হয়তো কি-না আবার ঘরে ফিরে গিয়ে রাতের খাবার দাবার খাবো। খেয়ে গল্প করে করে যাদের সাথে গেছি, গল্প করে করেই সময় কেটে যায়। তারপরে হচ্ছে কিনা মানে সব থেকে মন খারাপ হত আসার আগের দিন আর কী। মানে মনে হতো না যে বাড়ি ফিরে যাব আহ কালকেই আবার বাড়ি ফিরে যেতে হবে আবার এক ই আবার চালু হবে, না স্নান করা হবে না আনন্দ করা হবে না এইভাবে সুন্দরভাবে ঘুরে বেড়ানো হবে এতই মন খারাপ হতো। তারপরে যাই হোক কোথাও গেলে তো ঘুরতে যাওয়ার মানে তো এই যে আবার ফিরতে হবে তবেই না আবার পরের বার ঘুরতে যাওয়া হবে। মনকে বুঝিয়ে আসা হতো। তারপরে তো ওই পুজো নেওয়ার প্রসাদ পান্ডারা এসে বাড়িতে দিয়ে যে~ দিয়ে যেত ওখানে। তারপরে ওখানে বেশি প্রচুর, আসার দিনকে তো প্রচুর গজা কেনা হতো একে ওকে পাশের বাড়ি এদেরকে যে আত্মীয়-স্বজন সবাইকে দিতে হবে বা বাবা office এর নিজের কাজে~ কাজের জায়গায় দেবে আবার আমার আহ school এর কিছু বন্ধুদেরকে দেবো, মা কিছু নিজেদের বান্ধু আহ বন্ধু বান্ধবীদেরকে দেবে। এই করে আর কী অনেক গজা ফজা কেনা হতো। তারপরে আসার দিন কে রাত্তি বেলা আবার উঠতে হবে উহ আহ গাড়িতে গিয়ে আমরা খাবার দাবার নিয়ে উঠতাম, গাড়িতে খাওয়া দাওয়া হত।

সবাই বলতো মানে rail গাড়ি থেকে নামার অপেক্ষা আর কী। সবাই বলতো নিশ্চয় ই কত ঘন্টা স্নান করেছিস? মানে সবাই বুঝতেই পারতো যে

ওই ওই মজা ওই অভিজ্ঞতা মনে হয় আজও যাই, কিন্তু সেই ছোটবেলার আনন্দটা আজ আর নেই বললেই চলা যায়। ওগুলো খুবই এখন মনে পড়ে সেই দিনগুলো যেগুলো একটু অন্যরকমই ছিল এখন একটু অন্যরকম। এখনো যেতে ভালো লাগে বুড়ো মা আহ ছুড়ো সবার এই পুরী জায়গাটা খুবই পছন্দের কিন্তু তখনকার একটু আলাদাই ছিল। হ্যাঁ বল এই নিয়ে মা কি করতে ডাকছিলো তোর? আর বলিশ না এই বাড়িতে চালের বস্তাটা নিচে নামিয়েছিল চাল নিয়েএসেছে কাকু বাড়িতে নিয়ে যাবার জন্য দি বল মায়ের পুরো ঘোটনা টা তো বলতে বলতে আধা আধেক হয়ে গেলো ঐ fast half এ উম ধোর সেদিন গেলাম সেদিন মা পুরে পতেক টা করলাম মা এর পুর টা কুটাই করলাম নিয়ে সেই সন্ধ্যাএ ধোর ওখানে ধোর

তোর ই করতে পারবি না মানে এই নো টার মধ্যে তোকে আহ ফেরি ঘাতে আসতে হবে নাইলে তোয় ই করতে পারবি না কি বলে লঞ্চ ধরতে পারবি না টার মধ্যে এলাম

তাইলে তোমার কি সরি তো গিয়ে ছিলে তো দাদা মানে ফ্যামিলি টুর নাকি

ও ওখানে তো লঞ্চ করে ঘুরে বেড়ায় না কি জল আছে প্রচুর হ্যাঁ মায়াপুর থেকে নগর ডিপ যেতে গেলে লঞ্চ এ যেতে হয়

দারুন জায়গা দারুন ধরু চাপ হ্যাঁ বল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

আহ জায়গা টা তাহলে খুব সুন্দর জায়াগা আর নগর ডিপে আবার টোটো সিস্টেম কি না হয় চাকরি বা ওখানে টোটো ভাড়া করলি

তো ইি পাচশো টাকার মত নিবে হয় তো ঠিক আছে একটা গাড়িতে ওটা গোটা নগর ডিপ গুরিবে

চার ঘন্টার মধ্যে তোর যদি তোর ঘোরা হয়েছে চার ঘন্টা আগে তা তোর কাছে টাকায় নিবে না ও মানে চার ঘন্টা বেশি যদি হয় তবে টাকা নিবে

জায়গাটা তাইলে বেশ বোরশোর জায়গা চার ঘন্টা ধরে ঘোরাছে মানে হম গুপ্ত বিন্দাবন আছে টার পর সোনার আছে আরো অনেক কিছু আছে

প্রচুর প্রচুর কোলকাতা থেকে বাইরে বাইরে দেশ ফরেনার বেশি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

আহ থামলেন কিছু পয়সা নেই না কি

কারন ঐ বিচান পোর আমাদের পাশে আসে যে যেটা হম হম ঐ সেম সিস্টেম হ্যাঁ হ্যাঁ ঐ খানে ওখানেও নেয় প্রায় সত্তর টাকা মনে হয় একটা ঠিক

হম বল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 আহ ওখানেও সে একি সিস্টেম

এটাই সব কিছু জানা থাকলে ভালো হয় কারন যদি কোন দিন যাই তাইলে কাওকে জিজ্ঞেস করতে হবে না

অসুবিধা হবে না তো বিচোন্দিপুর বেশ ভালো জায়গা বটে আমাদের যে পাশে একটা আছে হ্যাঁ

ওখানে গিয়েছিস কোন দিন হ্যাঁ একবার দু বার গিয়েছি আহ কোন মন্দির টা কেমন করেছে বল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

তাইলে তো বেশ ভালো জায়গা ঐ টা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

সেটাই এই যেটা শেষ এর মন্দির নয় এখানে কি বলে বাকারায় ঠাকুর আছে যেখানে হম হম ওটা তো আমি আগের বার আমি আগের বছর গিয়েছিলাম তখন আমি দেখতেই পাই নি এবার গিয়ে দেখলাম যে হ্যাঁ হচ্ছে জলের তলে হ্যাঁ হ্যাঁ ওটা কেরম আশ্চর্যজনক তাই না হম হম মন্দির টা বলছে দেখা যায় না জাস্ট উপরে চুড়া টা দেখা যায় এটাই অনেক লোক চান করে ওখানে ওখানে অনেক রোগ ব্যাধী ভালো হয়ে যায় ঐ জলে চান করলে ও সেটা জানতাম না দেখলাম কারন সেই দিন চান করছিলো গিয়েছিলাম আগের বছর গিয়েছিলাম আমদের বন্ধুর সাথে

সেরে যায় প্লাস ওষুধ খায় তো ডাক্তার দেখায় সে জন্য সেরে যায় কিন্তু মানুষ ঐ টাই বিশ্বাস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 মন ভেবীলিটি আমি ঠিক হয়ে যাবো তাহলে ঠিক হবে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 সেটাই তারপরে ওটা যাওয়ার আগে একটা মন রাশি যে কোন কার স্টান্ড মানে টোটো ফোট দাড়িয়ে থাকে না

এই দেখাবে পুকুরে মাছ আছে ঐ মন্দির টা তো সেই করেছে আরো বলে ওটা কোন কোন~ মন্দিরে যে মাছ আছে হ্যাঁ হ্যাঁ একটা মন্দিরে নাই পুকুরে মাছ আছে টার পর দেখবে এখন যদি যাও রিসেন্ট তো ওখানে মোবাইল জমা নিচ্ছে মানে মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছে না হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম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

এই জন্যে বন্ধ করে দিয়েছে সে সব ডাটা হ্যাঁ দিজিটা কম ঠিকি করেছে মোবাইল নিয়ে গিয়ে কি বলবো মোবাইল যেখানে সেখানে শান্তি নাই আর না ঐ ঠাকুর আছে ছবি তুলে নিচ্ছে হেনতেন তাই জন্য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

এই জন্য মোবাইলটা জমা নিচ্ছে আগে ঠিকি করছে ওটা দিয়ে আর কোথাও ঘুরতে যাওনি পুজো তে বা এই আমাদের পৌষমাসে যেরা সবাই ঘুরতে যায় না না কোথাও ঘুরতে দেখি দিঘা যাওয়ার প্লান আছে তো দেখি ফেব্রুয়ারিতে যদি অফিস থেকে ছুটি পাই তাইলে যাবো কবে যে গেছো প্লান আছে ফেব্রুয়ারিতে

দিঘা যাওয়া হয় নি তবে পুরি গিয়ে ছিলাম একবার হম না এর যে বলছে দিখায় যাব এবার ভাই বলতে আমি ভাই বন্ধু আরো সব বন্ধু গুলা মিলে যাব না না দিঘা তো ভালো জায়গা কারন সবাই যায় তা টুরিস্ট একটা জায়গা যাবি তো চল ঘুরে আসবো বার হম যাব কিন্তু এখন আর যাওয়া হবে না কাজের একটু চাপ আছি আমি সামনে বছর পুজোর আগে বা পূজোর পরে যাবো দিঘা হক পুরি হক

হম কারন কাজের একটু ফেসে আছি এখন যাওয়া যাবে না তারপরে এই কাজ কামে একটু ডামারোল চলছে একোনমি প্রব্লেম ও বটে সেটাই একো তুলে দিলে পায়ে যাস একটা এমাউন্ট খরচা আসে হ্যাঁ কি বললি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 হম তাতো আছে সেটাই এই তো ঘুরে এলাম কয়দিন আগে অফিস এর পিকনিক ছিলো তারপর আমাদের ফ্রেন্ড এর পিকনিক ছিলো এইরম করে চলে যাচ্ছে ডে অয়ান আর কোথায় জাবি ঘুরতে না এখন আপাতত দিঘার প্লান আছে বাট আমার দিঘার কাজ এই একদিকে মামারও বলছে চল আরেক দিঘা বার মেয়ে রাও বলছে বন্ধু গুলো বলছে তাবে বন্ধু বান্ধব সাথে গেলে দিঘা তে একটু মজা হবে কারন বন্ধু তো বন্ধু সাথে মজা তো একটা আলাদা না আমাদের না আমার এর সেরা বন্ধু দের মত না যতই মামারা সেরা হক কিন্তু বন্ধু, বন্ধুই না সে ঠিক সেটাই কিন্তু মামা বাসা গেলে তো একটা সেফটি ফিল আছে অবশ্যই হম সেটাই Enjoy the Life এটা অফিস অনে কো বলছি অফিস এর ছুটি তাইলে দিবে তোকে মনে হচ্ছে দিঘা যাবার জন্য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 দেখিন দে কাজ কর্ম কোথায় তো উম কি বললি এই টি আমাদের গ্রামে কাজ কাম নাই মানে খুব একটা সে জন্যই একটা অফিস এ কাজ করছি এখন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 সেই দে তোর, তোর ভাইটা কত বড় হয়েছে এখন? হম হ্যাঁ এই HS দিবে HS দিবে তাইলে তো বড় হয়ে গেল রে হ্যাঁ হ্যাঁ তা ঠিক কত দিন ছোট

আমার ও দেখতে দেখতে বড় হয়ে গেলো হেটা তো বড় হয়ে গেলো তখন তো বাপে বায়না করছে বাবা পার্কে যাব, বাবা এই করবো, বাবা এই করবো ঐ টাই তো আর কিছু দিন পর তো তোর বার তার পরে আর কোন চিন্তা নাই কারন কথা বলতে শিখবে হাট দে ডা ঐ একটু কথা বলতে শিখেছে না তাইতো এতো বায় না যখন বুঝবে এটা ওই তখন তো বায় ম্যাসেজ নাই

অবশ্যই অবশ্যই স্পোর্টস শিখালেম মাঝে মধ্যে ঘুরতে যা কোথাও হম ঘুরতে তো যাই প্রত্যেক মাসে মানে সপ্তাহে যেতে পারি না কারন একদিন ছুটি থাকে একদিনে আবার ঘুরতে যাওয়া মাসে একদিন হক দুই দিন হক যাই হ্যাঁ ঐ একটু ঝামেলা মাসে একদিন ছুটি পাওয়া মানে খুব সপ্তাহে একদিন করে ছুটি পাওয়া মানে খুব ঝামেলা

হয়রানি প্লাস এই একদিন ছুটি পেয়ে আর মনে হয় না যেনো কোথাও যাই হম সেটাই টার পর মাসে সেলারি আছে টার পর নিয়ে যাই রেস্টুরেন্ট হক পার্ক হক মামার বাড়ি হক মানে যেখানে হক নিয়ে যাই বেড়াতে হ্যাঁ ওটাও ঠিক আছে কারণ অটাও জরুলি কারন এক ওরা ওরাও তো বাড়িতে থাকছে না একাঘেয়ি জীবন ওদের

বল বল কি বলছিলিস? বলছি আমাদেরি বিরক্তি লেগে যাচ্ছে তো ওদের আমরা তো তাও ধর বাহিরে আসছি হেন করছি তেন করছি ওরা তো ধোর বাড়িতে বসে বসে আরো যাচ্ছে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

হ্যাঁ মাঝে মধ্যে এন্টারটেন্টম্যান্ট দরকার